তবলা দিয়ে কি সুন্দর তবলা বাজাচ্ছে সবাই দেখছে।

এইসব দেখার জন্য দূর দূর থেকে মানুষ আসে দেখার জন্য।

এই রাস্তা টা যেন যাতায়াত এর জন্য খুব সুন্দর হয়ে ওঠে আর পথের জন্য খুব ভালো হয়ে ওঠে ।

এই পার্ক ও গেট টি খোলা রয়েছে। কারন মানুষ আসা যাওয়া করছে।

পুরো জায়গাটি ভিডিও ক্যামেরা দিয়ে সুন্দর করে ক্যাপচার করে করে দেখছে কোন জায়গায় কি হলে ভালো লাগবে তাঁরই সঙ্গে রয়েছে তার অ্যাসিস্ট্যান্ট একটি বই--

এই যে সুন্দর একটি রিসোর্ট এখানে মানুষ--

ভগবানের মতো না ওরা ভগবানের--

তা যত বড়োই রুগী হোক না কেন ভগবান আমারা আমাদের পৃথিবীতে যদি কাউকে মানা হয় মানুষের রূপে সেটা হলো ডক্টর ।

বড় ছোট সবাই সেখানে গিয়ে জামা কাপ--

এই যে-এ এই সবুজ গার্ডেন গার্ডেনে --

বাচ্চা হোক ইয়া বড় বড় ওহ মহিলা বা লোক হোক সেটা পাওয়ার জন্য বা সেটা দেখার জন্য --

তার দিকে একটি সাইকেল রাখা হয়েছে। একটি মিশিন রাখা হয়েছে এবং তার নিচে--

এটি এমন একটি পূজা সবাই আনন্দ হয়ে ওঠে সবাই--

পরে থাকতে হয়না কারন মানুষ ফালাতেই যত না হয় ঈশ্ব--